কিন্তু সে ঐটা create করছে কেন? না শুধুমাত্র কিছু like কিংবা কিছু followers বাড়াবে বলে, কিছু comment পাবে বলে, কিছু আহ মানে এই জিনিসগুলো মানে একদম ঠিক না, আমার একটা না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 যে মানুষ নিজের ব্যাক্তিত্বটাকে হারিয়ে ফেলছে আসলে আমি কি? আমার স্বাভাবিক জীবনটা কি? এইটা মানুষ ভুলে গেছে, মানুষের কাছে এখন entertainment এর জগৎটা বলতেই মানুষ এখন বুঝে গেছে social media টা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 মানে অভাব নেই, যারা একবারও মানে জিনিসটা ভেবে দেখে না, জিনিসটা যাচাই করে দেখে না, তার আগেই সে ওটার মধ্যে মানে জালে পা দিয়ে দেয় এইরকম জাল তো মানে আহ social media য় একদম ভর্তি বললেই চলে। হ্যাঁ, তাই না একদমই তাই, একদমই তাই, একদম একদম তো এই এই জগৎ থেকে যদি আমরা একটু বেরোই মানে social media র জগতে আমরা এতটাই involved হয়ে গেছি তো সেখান থেকে যদি মানুষ বেরিয়ে এসে নিজের জন্য একটুখানি সময় দিতে পারে যদি নিজেকে একটুখানি এই নিজের বিনোদনের কারণটা যদি নিজেই হয়ে উঠতে পারে তাহলে কেমন হয়? তাই না? খুব ভালো হয় তাই না? নিজের ভালো থাকার একটা রাস্তা খুঁজে পাবে, কিন্তু সেটা smartphone এ নয় social media র মধ্যে নয়, social media র বাইরে অনেক কিছু আছে, সে অবসর সময় গল্প পড়ুক সে গান শুনুক, সে আবৃত্তি করুক, আবৃত্তি করুক যেটা ভালো লাগে সেটা করুক হ্যাঁ, যা ভালো লাগে তার সেটা করুক, হ্যাঁ আমরা কিন্তু আমাদের আগের পর্বেই বলেছিলাম যে আমরা কিন্তু আমাদের শেষ পর্বটা কিন্তু সচেতনতা সম্পর্কে কিন্তু বলবো, আমরা কিন্তু সেইটাই করছি, তাই না রুম্পা? তো একদম একদম এইবার তোমার কি কি আর আর কিছু বলার আছে? সেটা তুমি বলতে পারো একদম আমি এখানে বলতে চাইবো বলতে কি বলবো বলো তো? আমি আমরা আগেও এটা বলেছিলাম যে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 মানে ওরা যে আহ smartphone এর মধ্যে যে কিভাবে মানে study মানে পড়াশোনার দিক থেকে বলো যাই দিক থেকে বলো, সব দিক থেকে না ওরা ফোন মানে ফোন ছাড়া ওদের হবে না। এখন প্রত্যেকটা school থেকে দেখবে online একটা group খুলে দিচ্ছে যার মধ্যে তারা homework বলো classwork বলো সেগুলো share করে কিংবা যেকোনো

সেটা government school হোক মানে আহ এ private school গুলো হোক সব সব school এ এইগুলো এ হয়, কিন্তু তাদের আমি বলতে চাই তাদেরকে না উম মানে ছোট থেকে এই জিনিসগুলো শেখানো উচিত যে সেটা শুধুমাত্র তাদের মানে পড়াশোনার বিষয়ে তারা এই ব্যবহার করে, এই পড়াশোনা হয়ে গেলো বলে তারা আবার ফোনটা নিয়ে বসে পড়লো একটা game খেলতে কিছু cartoon দেখতে, সারাক্ষন সেই ফোনের দিকে তাকিয়ে থাকলো, ফোনটা নিয়ে মানে অনেকটা সময় কাটিয়ে ফেললো, এইগুলোর দিকে না মা বাবাদের মানে বাড়ির লোকেদের সেটা মা বাবাকেই তাই এই মুহূর্তে বাচ্চাদের এই হাতে কিছু খেলার জিনিস দিয়ে দেওয়া উচিত, তোমার মনে আছে রুম্পা? দেওয়া উচিত, তাদের একটু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 হচ্ছে যে আবৃত্তি, এই আবৃত্তি কিন্তু মানসিক বিকাশ অনেকভাবে ঘটায়, কারণ তোমার কথা বলার মানে কথা বলাটা improve করে তুমি আহ মানে শব্দের মানেগুলো বুঝবে, শব্দের সাথে অনেক নতুন নতুন শব্দের সাথে পরিচয় হবে তুমি, হ্যাঁ শব্দের সাথে পরিচিত হবে, ওদের মধ্যে শব্দ ভান্ডার তৈরী হবে, এবং আবৃত্তি একদম একদম করলে আমি জানি যে আবৃত্তি করলে কিন্তু আমাদের এই যে মনে রাখার যে ক্ষমতা, এই মনে রাখার ক্ষমতাটাও কিন্তু অনেকদিন, একদম একদম কারণ সবথেকে বড়ো ব্যাপার কি বলতো ওদের পড়াশোনার ক্ষেত্রে না এইগুলো এই জিনিসগুলো না ওদের পড়াশোনার ক্ষেত্রে আহ কাজ মানে সাহায্য করবে যেগুলো তুমি ধরো, ফোনের মধ্যে game খেলে তো ওর আর সাহায্য হবে না না।

mainly যেটা দরকার তুমি জানো তাদের স্বতঃস্ফূর্ত করার জন্য তারা যাতে একটু মানে বেশি একটু first হয় সব ব্যাপারে তার জন্য তাদের আহ কি বলো তো সব সময় সবার আগে আমি বলবো একটু খেলাধুলার মধ্যে

এটা হলে কি হবে বলো তো? তাদের ভবিষ্যৎটা একটু মানে এ হবে তাদের মানে চিন্তাধারা পাল্টাবে, তারা অনেক কিছুর থেকে তাদের আহ ভালো, এগুলো মানে কি বলো তো? তাদের improve এর জন্যই এইগুলো ভালো না হলে কি বলো তো?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 তো মানে যদি option থাকে একটা আবৃত্তি করে একটু thanks পাঠাবো আর নয়তো একটু ফোন ঘাঁটবো, তুমি দেখবে ফোন ঘাঁটাটাই আমরা বেশি prefer করবো তাই না? prefer করবো, সেটাই আমরা যেন দেখি আমরা photo তে কে কটা like করলো? কে কটা comment করলো। এইগুলোই আমরা দেখবো but নতুন কি আমার news feed এ কি নতুন আসলো সেটা দেখে এটার প্রতি আমরা এতটাই আমরা আমরা এর মোহে আমরা এতটাই পড়ে গিয়েছি, একদম একদম যে এর ফলে কিন্তু আমরা নিজেদের জন্য যে কিছু করবো, আমরা নিজেদেরকেও যে এই যে বিনোদনের জগতে ঢুকে নিজেদের জন্যই যে নিজেদের মনোভাবটা বদলাবো, তা কিন্তু আমরা করছি না। তো সেইটা যদি আমরা করতে পার, সেক্ষেত্রে কিন্তু আমাদের আহ শারীরিক দিককে বলো বা মানসিক দিকের উন্নতি বলো, সবটাই কিন্তু হবে, একদম এই আজকে তুমি দেখো না, এই যে নাচের মাধ্যমে কিন্তু আর এখন মানুষ gym এ যাচ্ছে, অনেককিছু করছে, একদম আহ হ্যাঁ, কিন্তু তুমি দেখো আগেকার দিনে কিন্তু বেশীরভাগটা কি করা হতো, বাচ্চাদেরকে নাচে দিয়ে দেওয়া হতো, এখনও দেয়, একদম একদম ব্যায়ামের মধ্যে দিয়ে দেওয়া হতো, তাদের জিপন্যাস্টিক শেখানো হতো, তাদের উম উম ক্যারাটে শেখানো হতো, তাদের এইসবের মধ্যে তারা কি বলো তো তাদের এইগুলোকে মানে growth বা এ হতো সবকিছুর দিক থেকে বলো এইগুলো।

ওদেরকেও আমরা পড়াশোনা পড়াশোনা করে এমন ব্যতিব্যস্ত করে দিচ্ছি যে ওরা এখন phone, laptop নিয়ে পড়াশোনা এটাই ওদের জগৎ ভেবে নিয়েছে, জগৎ করে নিতে হয়েছে কারণ family ও এই কারণে কিন্তু তোমার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 যে তুমি উম একদম ওখানে মানে সরকার এই রাস্তাগুলো বার করেছিল যাতে সবকিছু online মাধ্যমে smartphone বলো laptop এর মাধ্যমে তারা মানে শুরু করুক নাহলে তো শিক্ষা ব্যবস্থা তো থেমে যেতে পারে না না, বছরে বছরে মাধ্যমিক উচ্চমাধ্যমিক যেগুলো পরীক্ষাগুলো আমাদের হয় সেগুলো তো হতেই হবে, কিন্তু তুমি কি দেখেছো মানে আহ এ তে এখন যেরকম মানে পড়াশোনাগুলো online এ হয়ে মানুষের কাছে মানে তারা না মানে যারা বাচ্চারা বলো বড়োরা বলো হম তাই এরা কিন্তু শিক্ষাটা ওদের মানে আমরা তোমরা যেরকম শিক্ষায় শিক্ষিত হয়েছি, সেইগুলো থেকে কিন্তু তারা বঞ্চিত। তুমি দেখেছো এটা? হ্যাঁ, বঞ্চিত বঞ্চিত অবশ্যই বঞ্চিত, ভীষণরকম ভাবে সেখান থেকে সেখান থেকে দাঁড়িয়ে সেখান থেকে দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই বাচ্চাদেরকে বাচ্চারা এখন আস্তে আস্তে যদিও স্বাভাবিক জীবনযাপনের মধ্যে ফিরছে। তাই আমি এটা বলতে চাই যে, যেই সময়টাতে আপনারা বাচ্চাদেরকে ফোন দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করছেন, ফোনের মধ্যে ভিডিও আহ ভিডিও চালিয়ে খাওয়ানোর চেষ্টা করছেন, সেই খাওয়াটা কি আসলেই তার জন্য? আমার তো মনে হয় না, তার কারণ আমরা জানি বাচ্চা কি খাচ্ছে সেইটা যেন সে বুঝতে পারে, সে কি খাচ্ছে? এইটা ভীষণভাবে কিন্তু দরকার। একদম একদম আমরা আমাদের আগে দেখেছি যে আমাদেরকে কিন্তু খাওয়ানো হতো গল্প বলে বা এই যে ছড়া বলে হ্যাঁ, আমাদের তো খুব সুন্দর সুন্দর ছড়া ছিল তাই না আমাদের সময় থেকে? একদম একদম একদম তো এখন এখন তুমি দেখো না, এখন বাচ্চাদের জন্য কটা ছড়ার বই বেরোয়? আগের মতন ছন্দ মিলিয়ে ছড়া, দেখো এখন বইয়ের না না একদমই না একদমই না, বইতে হম বইতে যে ছড়াগুলো আমরা পাচ্ছি বই না দেখায় সেগুলো কি বলো তো? এটাই রুম্পা আগ্রহ, আগ্রহই একটা মানুষকে বাঁচতে শেখায়, আগ্রহ না থাকলে কিন্তু একটা মানুষ এগোতেও পারে না, তার জীবনটা যেইভাবে থমকে যায় সেইভাবে তার জানার চেষ্টাটাও চলে যায়, এই আগ্রহের জন্যই কি আসলে কি বলো তো, আমরা জানতে পারি আমরা শিখতে পার, একদম একদম। একদম আসলে কি বলো তো? এখন না আমরা আমরা যেটা মানে আলোচনা করে বুঝলাম, যে তুমি মানে তুমি আমি যেটা বলছিলাম যে বাজে যেগুলো আমাদের neglect করতে হবে, মানে যেগুলোকে আমাদের একটু মানে উম side করে একটু যেগুলো ভালো হয় সেগুলোতে নজরদারি করা, সেটার ক্ষেত্রে কি বলো তো? entertainment মানে না নিজেকে ভালো রাখা, নিজেকে ভালো থাকা, এগুলোর সাথে সাথে কিভাবে আমরা ভালো থাকবো? সেটাও mainly এটা দেখতে হবে না? আমি আর একটা tips দিতে চাই, একটা tips দিতে চাই, সেটা হচ্ছে এই যে আহ বাচ্চাদেরকে বাচ্চাদেরকে এই যে আপনারা ফোন দিচ্ছেন যাই করুন না কেন, আমি তো বলবো এটা একটা tips এটা যদি আপনারা মানেন তো মানতে পারেন, সেটা হচ্ছে যে যদি আপনারা একটা বাচ্চাদের তো অনেকরকম গান আছে যেমন হাট্টিমাটিমটিম আছে, তারপর হচ্ছে খোঁকা গেলো মাছ ধরতে তো এরকম সুন্দর, একদম একদম হরায় ছড়ায় কিন্তু গান করা আছে, গান বানানো আছে। এইগুলো যদি চালিয়ে দিয়ে বাচ্চাদেরকে বলেন একটু হাত পা নাড়তে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চারা যেইভাবে মজা পাবে, সেইখানে কিন্তু বাচ্চাদের এই যে হাত পা নাড়াছে এটাও তো একটা তাদের exercise এর মধ্যে পড়ছে, একদম একদম সেক্ষেত্রে কিন্তু বাচ্চা যেভাবে আনন্দিত হবে তেমনি তার কিন্তু একটা শরীর চর্চার মধ্যেও কিন্তু সেইটা পরবে, তো আপনারা কিন্তু এটা অবশ্যই করতে পারেন, তাই না? করা যেতেই তো পারে বলো? একদমই সহজ ব্যাপার এটা, একদম তাহলে আহ মানে আমরা সত্যি মানে অনেকটা অনেককিছু নিয়েই আলোচনা করলাম আহ যে entertainment এর জন্য যেগুলো মানে এখন mainly entertainment বলতে মানুষ যেরকম ভুল দিকে চলে যাচ্ছে, একটা smartphone এর মধ্যে ঢুকে থাকা একটা social এর মধ্যে ঢুকে থাকা এইগুলো যে ছাড়াও entertainment এর মধ্যে অনেককিছু পরে যেইগুলো মানুষকে মনে রাখতে হবে তাই না বলো নাটক, গান বাজনা গান বলো বাজনা বলো বিভিন্ন ধরণের বাদ্যযন্ত্র, বাজনা তারপরে আহ একদম একদম তুমি মানে বলছিলাম রুম্পা যে আমাদের ভারতীয় সংস্কৃতিতে এত ভালোভালো কিছু আছে এই entertainment এর জগৎটা এতটাই সুন্দর এতটাই সুন্দর যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, এই যে তুমি দেখো গানের দিক থেকে বিভিন্ন ধরণের যে রাগ আছে, এই যে মানসিক দিক থেকে অনেকটা আমাদেরকে মানে শান্তি দিচ্ছে, তারপরে তুমি দেখো না এই যে বাঁশির আওয়াজ বলো বাঁশির আওয়াজ কতটা কতটা আমাদের আহ stress কাটাতে কিন্তু অনেক সাহায্য করে তাই না? কত ভালো ভালো জিনিস রয়েছে, মানুষের মানে কলা প্রতিভাগুলো এ এ থেকে প্রকাশ হয়, মানে যারা এইগুলোর মধ্যে যুক্ত থাকে তারা তারাই হয়তো এটা জানে এইগুলোর মাহাত্মটা কি? কিংবা এইগুলোর মানে কত সুন্দর একটা জিনিস, একদম একদম রুম্পা একদম ঠিক বলেছো, যারা এই জগতে ডুবে থাকে একমাত্র তারাই জানে যে এর মাহাত্মটা কি? দেখো তাই তাই আমরা তো একদম আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এলাম একদমই শেষ আমাদের কাছে পর্যায়ে চলে এসেছি, তোমার আর আমার কথা অনুযায়ী entertainment বলতে শুধু যে smartphone কিংবা বাড়িতে শুধুমাত্র TV র মধ্যে ঢুকে থাকাটা নয়। তোমাকে সব কিছুর মধ্যে থেকেই মধ্যেই থাকতে হবে, যেমন সবকিছু মানে mainly আমি তো বাচ্চাদের ক্ষেত্রে বলবো খেলাধুলা আবৃত্তি, নাচ, গান, নাটক সমস্ত কিছুর সাথে তাদের যাতে পরিচয় করায়, তারা যাতে মানে এই entertainment বলতে শুধুমাত্র ফোন কিংবা আহ এই TV এইগুলো যাতে না জানে বলো?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

টাটা আমার তোমার সঙ্গে আহ সত্যি আলোচনায় খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো, তোমার সাথে আলোচনা করে, একদম টাটা

আঠারোই মার্চ শনিবার দুপুরে আমেনাবাদের জেলা এবং সেশন জজ মিস্টার সি এন ব্রুমফিল্ডের এজলাসে গান্ধীজির মহাবিচার শুরু হইলো। এই বিচারকালে যেমনটি হইয়াছিল সেরূপ উদারতা এবং মহানুভবতার দৃষ্টান্ত কদাচিৎ মেলে। অভিযুক্ত এবং বিচারক উভয়ই যেন সৌজন্যের প্রতিযোগিতা দেখাইতে লাগিলেন। এই সমগ্র সংগ্রামের মধ্যে ইংল্যান্ড কখনো এমন মহিমান্বিত নিরপেক্ষতা অবলম্বন করিতে পারে নাই। গভর্নমেন্ট যে সমস্ত ত্রুটি করিয়াছিলেন, বিচারক ব্রুমফিল্ড তাহার অনেকখানি শুধরাইয়া লইলেন। এই বিচার সম্বন্ধে প্রচুর লেখা হইয়াছে। তাই ইহার প্রধান বিষয়গুলি আমি এখানে সংক্ষেপে উল্লেখ করিব। গান্ধীজিকে সরকার কেন অবশেষে গ্রেফতার করিলেন? গ্রেফতার করিবার কথা দুই বছরেরও অধিককাল ভাবিবার পর। তখনই গান্ধীজি গণ-আন্দোলনকে নিরস্ত্র করিলেন এবং যখন তাহাকে হিংসাত্মক কাজে একমাত্র প্রতিবন্ধক বলিয়া মনে হইতে লাগিল সেই বিশেষ মুহূর্তেই কেন সরকার তাহাকে গ্রেফতার করিবার কথা স্থির করিলেন ইহা কি সরকারের ভুল মাত্র? গান্ধীজি বলিয়াছিলেন, তাই এমনও মনে হইতেছে যে গভর্নমেন্ট যেন হত্যা, অগ্নিকাণ্ড এবং অত্যাচার নিবারণের একমাত্র অধিকারী। এই অধিকার প্রমাণ করিবার জন্যই তাহারা যেন সমগ্র দেশকে হত্যা, অগ্নিকাণ্ড এবং অত্যাচারে ডুবাইয়া ফেলিতে চাহিতেছে। সরকার কি এই গান্ধীজির ভয়াবহ কথাগুলি প্রমাণ করিবার ইচ্ছা করিয়াছিলেন? সরকারের উভয়সঙ্কট। সরকার গান্ধীজিকে শ্রদ্ধাও করিতেন আবার ভয়ও করিতেন। গান্ধীজির প্রতি কোমল ব্যবহার করিতে পারিলেই সরকার খুশি হইতেন। কিন্তু গান্ধীজি গভর্নমেন্টের সহিত মোটেই কোমল ব্যবহার করেন নাই। তিনি হিংসার নিন্দা করিয়াছেন। কিন্তু তাহার অহিংসা যেকোনো অহিংসার অপেক্ষা অধিক বিপ্লবী সেদিন তিনি ব্যাপক আইন অমান্য বন্ধ করিলেন। সেইদিনই কিংবা বলা ভালো তেইশে ফেব্রুয়ারী তারিখে দিল্লির কংগ্রেস অধিবেশনের পূর্বদিন তিনি এমন এক প্রবন্ধ লিখিলেন যাহা গ্রেট ব্রিটেনের শক্তিকে

গান্ধীজি এই স্পর্ধিত আহবান শুনিয়া ঘৃণায় ফাটিয়া পড়িলেন। ব্রিটিশ সিংহ যদি আমাদের মুখের উপর তাহার রক্তাক্ত থাবা নাড়িতে থাকে তবে তাহার সহিত আমাদের আপোস মীমাংসা কেমন করিয়া সম্ভব? ব্রিটিশ সাম্রাজ্য শারীরিক দুর্বলতরদের সংগঠিত শোষণ এবং পশু শক্তির অবিরাম প্রকাশের উপর ভিত্তি করিয়া প্রতিষ্ঠিত। বিশ্বের শাসন কর~ কর্তা ন্যায়বান বিধাতা বলিয়া যদি কেহ থাকেন তবে তাহা কখনো টিকিয়া থাকিতে পারিবে না। ঊনিশশ কুড়ি খ্রিস্টাব্দে যে যুদ্ধ আরম্ভ হইয়াছিল সে যুদ্ধ যে এক মাস হউক কিংবা এক বছর হউক, বহু বছর হউক শেষ পর্যন্ত চলিবে। এখন ব্রিটিশ জনসাধারণের তাহা উপলব্ধি করিবার উপযুক্ত সময় আসিয়াছে। আমি কেবল আশা করি এবং ভগবানের নিকট প্রার্থনা করি যে শেষ পর্যন্ত অহিংস থাকিবার মতো প্রচুর দীনতা এব! পর্যাপ্ত শক্তি যেন ভারতের থাকে। টেলিগ্রাফযোগে এখন যে সমস্ত সদ্ভব ব্যক্তির সদ্ভব উক্তি পাঠানো হইতেছে তাহার নিকট মাথা নত করা সম্পূর্ণ অসম্ভব। এই প্রবন্ধে এবং অন্য দুইটি প্রবন্ধে লিখিত এবং অন্য দুইটি প্রবন্ধে লিখিত কয়েকটি উক্তির অভিযোগে গান্ধীজি অভিযুক্ত হইলেন। অন্য প্রবন্ধ দুইটির একটি ঊনিশো একুশের উনিশে সেপ্টেম্বর এবং অপরটি ঊনিশো একুশের পনেরোই ডিসেম্বর তারিখে লিখিত হয়। প্রথমটিতে আলী ভাইদের গ্রেফতারের উল্লেখ ছিল। দ্বিতীয়টিতে ছিল লর্ড রিডিংয়ের বক্তৃতার উত্তর। প্রথমে উত্তর উভয় প্রবন্ধে একই ঘোষণা ছিল, অসমাপ্ত যুদ্ধের। আমরা চাই স্বরাজ, আমরা চাই সরকার জনসাধারণের ইচ্ছার নিকট মাথা নত করুক। আমরা আর শান্তি চাহি না, প্রত্যাশা করি না। সুতরাং গান্ধীজির বিরুদ্ধে অভিযোগ আসিল যে তিনি সরকারের প্রতি অনানুগত্যের পর~ প্রচার করিয়াছেন এবং সরকারের উচ্ছেদ সাধন করিতে অপরকে প্রকাশ্যে প্ররোচিত করিয়াছেন। গান্ধীজি নিজেই নিজের পক্ষে সমর্থন করিলেন। তিনি এই অপরাধগুলি স্বীকার করিলেন। বোম্বাইয়ের অ্যাডভোকেট জেনারেল স্যার জি টি স্ট্রংম্যান বলিলেন যে, অভিযোগ যে তিনটি প্রবন্ধে উল্লেখ করা হয়েছে সেগুলি কোনো প্রকার বিচ্ছিন্ন বস্তু নহে। সেগুলি দীর্ঘ দুই বছর ধরিয়া গভর্নমেন্টকে বিপর্যস্ত করিবার উদ্দেশ্যে পরিচালিত একটি অভিযোগের অংশ মাত্র। তিনি এই প্রবন্ধগুলি হইতে বিভিন্ন অংশ উদ্ধৃত করিলেন। তিনি গান্ধীজির উন্নত চরিত্রের প্রশস্তিও গাইলেন। কিন্তু এই প্রশস্তি কেবলমাত্র এই প্রবন্ধগুলির উপর দায়িত্ব আরোপ করিল। সুতরাং ইহার অনিষ্টকর প্রভাবকে বাড়াইয়া দেখাইল। স্যার জে টি গান্ধীজিকে বোম্বাই এবং চৌরিচৌরার রক্তপাতের জন্য দায়ী করিলেন। গান্ধীজি অহিংসার প্রচার করিতেছিলেন সত্য। কিন্তু তিনি অনানুগত্যের কথাও বলিতেছিলেন। সুতরাং জনসাধারণ যে দাঙ্গা হাঙ্গামা করিয়েছে

তিনি কোন পথ অবলম্বন করিলেন এবং তাহার ফল জনসাধারণের উপর কিরূপ হইবে সেই সম্বন্ধে গত কয়েক সপ্তাহ ধরিয়া যে বেদনা, যে সংশয়, যে মানসিক আধ্যাতিক সংঘাত তিনি সহিতেছিলেন তাহার সমস্তই পরিষ্কার হইয়া গেল। তিনি তাহার আত্মির আত্মার শান্তি ফিরিয়া পাহিলেন। যাহা কিছু ঘটিয়াছে বা ঘটিতে পারে তাহাকেই তিনি প্রয়োজন বলিয়া গ্রহণ করিলেন। সেই প্রয়োজনের জন্য তিনি দুঃখিত হইতে পারেন। তথাপি সেই প্রয়োজন তাকে সহিতেই হইবে। তাই তিনি এডভোকেট জেনারেলের সহিত একমত হইলেন। হ্যাঁ, তিনিই দায়ী, সব কিছুর জন্য তিনিই দায়ী। অভিযোগে যাহা বলা হইয়াছে তাহার অপেক্ষা অনেক বেশি সময় তিনি অনানুগত্য সম্পর্কে প্রচার করিয়াছেন। মাদ্রাজের গোলোযোগ, চৌরিচৌরার দানবীয় অপরাধ এবং মুম্বাইয়ের উন্মত্ত অত্যাচার এ সমস্তর জন্য তিনিই দায়ী। বিচক্ষণ এডভোকেট জেনারেল ঠিকই বলিয়াছেন।

তা আমার জানা উচিত ছিল। আমি জানিতাম যে আগুন, আমি আগুন লইয়া খেলা করিতেছি। আহা তাহার বিপদের দায়িত্ব আমি গ্রহণ করিয়াছি। আমি যাহা করিয়াছি মুক্তি পাইলে আমি আবার তাহাই করিব। আজ সকালে আমি অনুভব করিলাম, আমি যাহা বলিতেছি তাহা না বলিলে আমার কর্তব্যের ত্রুটি হইবে। আমি হিংসা এড়াইয়া চলিতে~ চলিতে চাহিয়াছিলাম। আমি হিংসা এড়াইতে চাই। আমার নীতির প্রথম সূত্র অহিংসা, শেষ সূত্র অহিংসা। কিন্তু আমাকে বাছিয়া লইতে হইয়াছে। হয় আমাকে এমন এক ব্যবস্থার নিকট মাথা নত করিতে হইবে যাহা আমার দেশের অপূরণীয় অনিষ্ট করিয়াছে বলিয়া আমার বিশ্বাস। নয় আমাকে বরণ করিতে হইবে সেই জনতাকে যেই জনতা আমার মুখ হইতে সত্য উপলব্ধি করিয়া উন্মত্ত আক্রোশে ফাটিয়া পড়িবে। আমি সেজন্য গভীরভাবে দুঃখিত। আমি চাই এখানে লঘু কোনো শান~ শাস্তি নহে। কঠিনতম শাস্তি গ্রহণের জন্যই

বিচারক, আপনার কাছে আমার একটিমাত্র পথ উন্মুক্ত আছে। হয় আপনাকে নিজেকে পদত্যাগ করিতে হইবে নয় আমাকে কঠিনতম শাস্তি দিতে হইবে। ধর্মভীরু বিবেকবান মনোভাব এবং রাজনৈতিক নেতার বিরাজমান বীরতার সামঞ্জস্যে বলিষ্ঠ এই অভিভাষণের পর গান্ধীজি ভারত ও ইংল্যান্ডের জনসাধারণের উদ্দেশ্যে একটি লিখিত ঘোষণা পাঠ করিলেন। বলিলেন, কেন তিনি অনুগততম সহযোগী হইতে চরমকন্ঠী অনুগততম অসহযোগী হইয়া উঠিলেন। সেই সম্বন্ধে জনসাধারণের কাছে তাহার কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আছে। গান্ধীজি আঠারোশো তিরানব্বই সাল হইতে আজ পর্যন্ত তাহার রাজনৈতিক জীবন সম্বন্ধে আলোচনা করিলেন। তিনি একজন ভারতীয় হিসাবে ব্রিটিশ শাসন ব্যবস্থার নিকট কিরূপ নির্যাতন পাইয়াছেন এবং গত পঁচিশ বছর যাবৎ এই শাসন ব্যবস্থার সংস্কার করিতে

এই শাসন ব্যবস্থার সংস্কার সম্পূর্ণ সম্ভব। সকল প্রকার প্রতারণার সত্ত্বেও তিনি উনিশশো উনিশ সাল পর্যন্ত ব্রিটিশের সুবিশ্বস্ত সহযোগী ছিলেন। কিন্তু তাহার পর হইতেই ব্রিটিশের অত্যাচার এবং অপরাধ সীমা অতিক্রম করিয়াছে এবং সমস্ত অন্যায়ের ক্ষতিপূরণের পরিবর্তে গভর্নমেন্ট যেন ভারতের সহিত প্রতিদ্বন্দ্বিতা করিবার ইচ্ছাতেই সমস্ত অপরাধী কর্মচারীদিগকে সম্মানিত এবং পুরস্কৃত করিয়াছেন, পেনশন দিয়াছেন। গভর্নমেন্ট নিজের হাতেই সকল বন্ধন ছিন্ন করিয়াছেন। অবশেষে গান্ধীজি এই সিদ্ধান্তে আসিয়াছেন যে, এমনকি এখন যদি সরকার বাঞ্ছিত সংস্কারগুলি প্রস্তাব করেন তাহাও ক্ষতিকর হইবে। ভারতে ব্রিটিশ গভর্নমেন্ট জনসাধারণের শোষণের উপর প্রতিষ্ঠিত। এই শোষণকে শক্তিশালী করিবার মতলবেই কেবল আইন পাশ হয়। আইনের প্রয়োগকে শ~ শোষকদের স্বার্থের জন্য সচেতনভাবে বা অচেতনভাবে পণ্যবৃত্তিতে পরিণত করা হইয়াছে। সূক্ষ্ম অথচ কার্যকরী সন্ত্রাস ব্যবস্থা এবং শক্তির সুব্যবস্থিত প্রদর্শনীর ফলেই জনসাধারণ ভীরু ও পৌরষহীন হইয়া পড়িয়াছে। তাহাদের মধ্যে ভান করিবার আভাস দেখা যায় এবং ভারতের অনাহারের ঐকি আছে, ধ্বংস হইয়াছে, অধঃপাতে গিয়াছে। অনেকে এরূপ দাবিও করিতেছেন যে, dominion পরিকল্পনায় স্বায়ত্তশাসনের অধিকারী হইতে ভারতের আরো কয়েক পুরুষ লাগিবে। ইংল্যান্ড ভারতের যে পরিমাণ ক্ষতি করিয়াছে তাহার পূর্বে আর কোনো ব্যবস্থাই সেরূপ করে নাই। অমঙ্গলের সঙ্গে অসহযোগিতায় বক্তব্য, কর্তব্য। গান্ধীজি তাহার কর্তব্য করিয়াছেন কিন্তু অতীতকালে অসহযোগ প্রকাশ পাইত অপরাধীর উপর বল প্রয়োগ করিয়া। তখন বল প্রয়োগ বা হিংসাই ছিল শ্রেষ্ঠতম অস্ত্র। গান্ধীজি জনসাধারণকে নতুন অস্ত্র দিয়াছেন। নতুন কিন্তু দুর্জয়। সেই অস্ত্র অহিংসার। এবার বিচারক ব্রুমফিল্ড এবং মহাত্মার মধ্যে সৌজন্যের প্রতিযোগিতা শুরু হলো। মিস্টার গান্ধী আপনি অভিযোগ গুলিকে সত্য বলিয়া স্বীকার করেছেন এবং তথাপি যাহা বাকি রহিয়াছে অর্থাৎ ন্যায় দণ্ডাদেশ স্থির করা। সেইদিক হইতে এদেশের বিচারকদের যে অসুবিধায় পড়তে হয় আমাকেও বোধহয় সেই অসুবিধারই সম্মুখীন হইতে হইতেছে। আপনার কোটি কোটি স্বদেশবাসীর চক্ষে আপনি যে একজন মহান দেশপ্রেমিক এবং একজন মহান জননায়ক এই ব্যাপারটি অস্বীকার করা অসম্ভব। তোমাকে সেই দেখতে গেছিলাম গাড়ি করে। বাবা

আমি তো ছিলাম লুকিয়ে। তোমাকে তো দেখতে পাইনি গিয়ে। যখন গিয়ে বসলাম, তোমার মা, তোমার দিদা, তোমার সবাই এসে বসল পাশে

হ্যাঁ। সবাই আমাদের সঙ্গে গল্প করছিল মাসিরা সঙ্গে। তারপর তোমার মা জলখাবার নিয়ে এলো। তখনো তোমাকে দেখতে পাচ্ছি না। আমি তো উঁকি ঝুঁকি মারছি। আমি তো পাশের ঘরটায় ছিলাম। আমি জানলা দিয়ে দিয়ে দেখছিলাম তোমরা যখন ঢুকছিলে। এরম দেখে নিয়েছি। আমি তো তোমায় যেয়ে খুঁজছি যে কোন মেয়েটারে দেখতে এসছি, সেই মেয়েটা কই। খুঁজে পাচ্ছিনা। চারিদিকে তাকাচ্ছি। দিয়ে তারপরে বসলাম। বসলাম। তারপরে

আমি তো দেখতে পাইনি। তখন তো চিনি না। এবার কোনটা দাদা, কোনটা বউদি, কোনটা বড় বউদি, কোনটা বড়দা। তাকেও তো চিনি না। হয়ত ছিল পাশেই দিদিমা। চেনার পর আর অসুবিধে তারপরে দেখলাম আমার যার সঙ্গে বিয়ে হবে, মেয়েটা তো এখনো আসলো না। হাঁ করে বসেই আছি বসেই আছি। আমি পাশের ঘর থেকে দেখলাম বাবা ঢুকল। হম সবাই তো আমরা খাটের ওপর বসছিলাম। জল খাচ্ছিলাম বসে বসে। তুমি তো সেটা দেখতে পাওনি।

যখন দেখতে এলাম, বসলাম তখন লজ্জা লজ্জা লাগছিল।

তুমিও প্রথমদিন সেই আমাকে ওরম করেই দেখেছিলে।

ওই ছাউনিটাই। ওই ছাউনিটাও তোমাকে একটুখানি

প্রথমদিন মানুষ যখন যাকে দেখে ওরম বলে দেয়

তারপর মাসিরা তোমার নাম জিজ্ঞেস করল। জিজ্ঞেস করার পরে সমস্ত কিছু জিগেস করল। জিজ্ঞেস করার পর তুমি বাবাকে প্রণাম করলে। প্রণাম করা প্রণাম করা প্রণাম করার পর তুমি বসলে। তারপর মাসির সঙ্গে গল্প করলে chair এ বসেছিলাম। দিয়ে chair এ তখন উম ঠাকমা এল। ঠাকমা এল। ঠাকুমাকে বসতে দিলাম। দিয়ে আবার মাসি বলল আমার পাশে বসো। দিয়ে একটা চুল খুলে সেই ইয়েতে, চুল টা খোলাই ছিল, একটা photo নিল। হ্যাঁ mobile এ photo নিলাম

তারমধ্যে তারমধ্যে একবার উঠেছিলে তো পাশাপাশি আমি মাপটাও নিয়ে নিয়েছিলাম কতোটা ছোট বড় তুমি বুঝতে পারনি। তারপর যখন উঠেছিলে side করে দেখনি, যখন উঠে দাঁড়ালে,

দুষ্টুমি করছিল

হ্যাঁ। ও তো থাকতো খেলাটা, দিয়ে খেলাটা যে বললাম তোর মামিমা এলে পরে খেলাটা দিবি মামিমাকে।

পাড়া। তারপর প্রতিবেশীরা সব বয়স্ক বয়স্ক অনেকজন এসছিল। হম আমার খুব, প্রথম প্রথম মজা, প্রথম দেখা তো, প্রথম প্রথম খুব মজাও লাগছিল প্রথমবার প্রথম বাড়িতে যখন ঢুকতে যাচ্ছি, তখন বাবা বলছে যে যাক এই বাড়িটায় ঢোক। আমি তো বুঝছি প্রথম দেখতে যাচ্ছি আর জীবনে প্রথম দেখা আর আগে তো কোনোদিন প্রেম ভালোবাসা করিনি যে পরে দেখতে যাবো প্রেম ভালবাসা করলে কেউ বাড়িতে দেখতে যায় ও না গো

ভালোবাসা করলে কেউ বাড়ির ভেতর দেখতে যায় না। বলো প্রথম দেখাশোনা টা প্রথম দেখাশোনা, প্রথম যদি কারোর হত, তখন আবার যেতে হ্যাঁ। আর দেখাশোনা তো কারওর সঙ্গে যাইনি। প্রথম নিজের দেখাটাই প্রথম আমাকে তুমি দেখেছিলে, সেই দেখার চাউনিটা আর কাউকে দেখোনা।

Change করে ফেলো। ওটা just আমার জন্যেই ছিল, ওটা আমার জন্যেই থাকবে। আর অবশ্যই অবশ্যই। ওই জন্যেই তো ওই চাউনিতে তুলে এনেছি। ওই চাউনিটা শুধু আমার। ওটা আমার জন্যই থাকবে।